এখানে অনেকগুলি কার্পেট দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের কার্পেট পাশে কম্বল রাখা আছে ওটিও ওটাও দেখতে পাওয়া যাচ্ছে।

কিছু কার্পেট ছড়িয়ে রয়েছে কিছু কার্পেট -এর কালার আলাদা আলাদা আছে । পাশে কটি কম্বল আছে উম ঐরকম দেখা যাচ্ছে নিচে টাইলস -টা সাদা সেটিও দেখা যাচ্ছে এখানে ।

এখানে একটি দিনের বেলা একটা পিন্টুলুমছে আ- সেটাও দেখতে পাওয়া যাচ্ছে | উম তার পরে এস.ডাবলু.এস লিখেছে সেটাও দেখতে পাওয়া যাচ্ছে | সুন্দরভাবে মল -টা সেটাও দেখতে পাওয়া যাচ্ছে | একটি লোক যাচ্ছে সেটাও দেখতে পাওয়া যাচ্ছে।

এখানে একটা বাইক রিপেয়ারিং -এর গ্যারেজ দেখতে পাওয়া যাচ্ছে। তিনটি দাঁড়িয়ে আছে ।একটি লোক হু গাড়িতে বসে আছে। একটি লোক দাঁড়িয়ে আছে এবং একটি লোক হাতে পাইপ নিয়ে দাঁড়িয়ে আছে সাইড -এ দুটি--

এটি একটি চিড়িয়া খানা সুন্দর করে অনেক হরিণ ঘুরে বেড়াচ্ছে চিড়িয়া খানার মধ্যে দিয়েও। খুব সুন্দর জায়গাটা কে আশেপাশে--